ট্রেন -এর মধ্যে জায়গা করা আছে তার ভিতরে ঢুকে এই জায়গা গুলি জল স্প্রে করে নিচের দিকে পরিষ্কার করা হয় এবং পরিষ্কার হয়ে --

এখানে একটি পাথরের মূর্তি দেখানো হয়েছে |

দেখে মনে হচ্ছে এটি কোনো পাবলিক হোস্টেল হতে পারে। তার পাশে--

আমরা যে সে কারণে কে দেখতে পাচ্ছি |